উম আর বক্স মতোন করা আছে যেখানে হেলমেট -গুলো রয়েছে।

একটা অনুষ্ঠান হচ্ছে দেখা যাচ্ছে যেখানে অ্যা কালো লাল--

সাইড -এ লেখা রয়েছে ব্যানার -এর মধ্যে ওম মা লক্সমি অনিতা নার্সারি ।

শুয়োর দেখা যাচ্ছে সেই শুয়োরগুলো জলের মধ্যে যাচ্ছে হাটতে হাটতে--

একটা দোকান দেখা যাচ্ছে সেই দোকানের মধ্যে দেখা যাচ্ছে সেলফ করা আছে সেই সেলফ -এর মধ্যে--

উম আর সামনে একটা জলের জায়গাও দেখে যাচ্ছে।

একটা পার্ক মতন দেখা যাচ্ছে যেখানে অনেক ডিজাইন করা খুব সুন্দর পাহাড় মতন রয়েছে।

একটা আহ দোকান মতন রয়েছে যেটাতে কম্পিউটার সেন্টার মনে হচ্ছে একটা লোক বসে থাকতে দেখা যাচ্ছে দুজন বসে আছে।

দূরে গাছ দেখা যাচ্ছে লাল সাদা হলুদ রঙের ফুল হয়ে আছে উম--

আর সবুজ মতন একটা পোস্টারও টাঙানো আছে।

একটা বেড পাতা রয়েছে বেড -এর ওপরে একটা বসার চেয়ার মতন রয়েছে।

একটা রাস্তা দেখা যাচ্ছে রাস্তার ধারে অ্যা গাড়ি রয়েছে বাইক রাখা রয়েছে তারপরে বিল্ডিং -ও দেখা যা--

একটা মাঠ দেখা যাচ্ছে যেখানে পিছনে অনেক বড়ো বড়ো গাছ দেখা যাচ্ছে অনেকে দাঁড়িয়ে আছে সেখানে উম --

অ্যা বাইরে স্কুটি দাঁড়িয়ে রয়েছে উম দুখানা স্কুটি আছে স্কুটি -র ওপরে হেলমেট আছে বিল্ডিং -টা সাদা রং--

বাইক রয়েছে উম অ্যা দোকানেতে অনেক বই রয়েছে উম--

অ্যা সামনে বাইক রাখা রয়েছে রাস্তাটা অন্ধকার শুধু আলো জ্বলছে সামনে।

বাইরের দেওয়ালে একটা বোর্ড টাঙানো রয়েছে বোর্ড -এর মধ্যে কিছু কাগজ আটকানো রয়েছে।

অ্যাম বসার জায়গা রয়েছে সবাই বসে ওয়েট করছে।

এবার বাইক রাখা রয়েছে একটা ফুট একটা একটা কলাগা --

দোকানটা ভালো মতন গাঁদা ফুল দিয়ে সাজানোও রয়েছে।